এই ফটো টয় এব ক্লাস -এর ফটো বটে। যাঁহা এ.সি. পাঙ্খা সব গুনো লাগা আছে। আর এই ক্লাস টাও অনেক ভালো।

হাতে তার লিয়ে যাচ্ছে আর ওর সাথে একটা ইস্কুটী একটা ট্যাকটর গাড়ি একটা বসে পরে আছে।

ইটা আছে ওর সাথে সাথে খুব ভালো ফুল।

লাগা আছে আর দেখো খুব হারা ভরা দেখা যাচ্ছে এই টো।

আর হরির সব ও খুব ও খেলা করে।